আমি হচ্ছে মানবিক শাখা arts এর তাহলে তো আরো ভালো তো আপনার arts এ subject সম্পর্কে আমাকে কিছু ধারনা দিতে পারবেন যেমন arts এ কোন কোন subject আছে Arts এ বিভিন্ন subject আছে যেমন science এ কয়েকটা subject ই বাধ্যতামূলক কিন্তু arts এ অনেক subject আছে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

ইসলামের history geography আরও বিভিন্ন subject আছে Geography সম্পর্কে কিছু ধারণা দেন কারণ এটা শুনলামই কেবল geography এটা হচ্ছে ভূগোল ভূগোল

পৃথিবীর কোথায় মাটির স্তরে কি আছে না আছে এগুলো জানা যায় ভূগোলে ওটা তো বুঝতে পারলাম ও আপনার preparation কেমন exam এ কেমন হতে পারে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এবার plus আসবে উম অতটা আশা করা যায় না।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 তো preparation যাইহোক ভালোই আছে আপনার preparation কেমন?

এখন যে অবস্থা পড়াশুনা না করলে তো চাকরি-বাকরিও না বাংলাদেশে বাংলাদেশে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করা লাগে না তাহলে সবাই পড়াশোনা কেন করে ঐতো একটান degree অর্জনের জন্য করে আর সাধারণ জ্ঞানের জন্য করে কিন্তু বাংলাদেশে এখন যে অবস্থা পড়াশোনার তো তেমন দাম নাই তা হচ্ছে শিক্ষাতে অনেক কাজে লাগে নিজের একটা জানা ওটাই তো বললাম যে নিজে জানা বা নিজের ধারণা হয় এটাই।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

এখন শিক্ষার হার বেশি কিন্তু বেকারত্বা তো প্রচুর

কিন্তু পড়াশোনাও করতে হবে হ্যাঁ সামনে তো হচ্ছে exam হুম্ আমাদের SSC exam সামনে

আপনার কোন varsity তে পড়ার ইচ্ছা আছে?

এখন তো আরও সরকার আরো সুবিধা করে দিছে short syllabus এ exam সেজন্য তো result ভালো হওয়ারই কথা। না যেটুকু আপনার মনে করছেন তেমন না short syllabus হলেও যেগুলো আছে ওগুলোই অনেক কঠিন। ও যাইহোক আপনার কোন জায়গায় পড়ার ইচ্ছা আছে তখন বললেন না যেন কোন শহরে দেখা যাক এখন কোন শহরে যাওয়া যায় এখনো মানে ঠিক করি নাই সেইভাবে তারপরে এই সব নিয়ে ভাবা হয়নি হম বুঝতে পারলাম আপনি SSC exam কোন school থেকে pass করছেন

আমি বাড়ির পাশেই আমি সালকোনা দিয়ে পাশে বসলাম

আপনাদের school সম্পর্কে অনেক শুনেছি তাও যদি আপনি একটু বিস্তারিত বলতেন ভালো হতো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 হম আমার জানার মতে এবার হলো তিরিশটার মতো plus পেয়েছে

আমাদের দশের নিচে হয়ত।

এই ওই আশপাশের মধ্যে আপনাদের জীবয়ী school প্রায় সুনাম বেশি হ্যাঁ অনেক student student এর সংখ্যা অনেক বেশি। আমাদের এলাকা থেকেও দুই জন যাই মানে দুই জন পড়ে আপনাদের exam যেন কই হইছিলো আমাদের exam বাগাতিপাড়া বাগাতিপাড়ার কোন college এ মানে কোন school এ হয়েছিল যেন বাগাতিরা পাড়া মহিলা dp college আমার সম্ভবত মনে নেই সেই ভাবে ও আমাদের তো girls এ হয়েছিল

আমার জানার মতে তো আপনাদেরও girls এ

হুম্ girls এ হয়েছিল আপনাদেরও

তালে school life টা ভালোই ছিল কারণ college এ উঠে তো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 আশা করা যাই varsity তে আবার মজা হবে

হুম্অনেক প্যারা আর inter life টাই turning point যে inter life এ ভালো করবে

ও inter life টা ভালো করে পড়াশোনা করেন

আপনিও ভালো করে পড়াশোনা করেন

Result ভালো করেন পড়াশোনা ভালো করে করা লাগবে

আচ্ছা আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে আমারও ভালো লাগলো

আচ্ছা ভালো থাকবেন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 আর inter life টা ভালো করে পড়াশোনা করেন হ্যাঁ দোয়া করিয়েন উম দোয়া করলাম যে ভা আপনার ভালো result করেন ভালো জায়গায় ভর্তি হন হ্যাঁ আচ্ছা ক্ষুদাহাফিজ

আপনার সাথে আবার পরে কথা হবে আচ্ছা নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা একটি এমন share নিয়ে আলোচনা করবো যেটি বিগত একবছরে দশ গুণেরও বেশি return দিয়েছে কি ভাবে সেই share টি আমার মাথায় এলো কেনো সেই share টি দশ গুনের বেশি return দিলো এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই video তে আলোচনা করবো যার থেকে আপনি কিন্তু অনেক নতুন জিনিস শিখতে পারবেন তবে হ্যাঁ একটা কথা ওই share টির নাম শুনলাম video টি কেটে কেটে দেখলাম share টির নাম শুনে চোখ কান বুজে invest করে দিলাম এই সমস্ত কিছু করলে কিন্তু আপনার loss হতে বাধ্য মনে রাখবেন এটা financier video skip করে করে দেখলে কিন্তু loss মানে আপনারই লোকসান এটা ওই মানে food video রান্না video বা travel video না যে আপনি skip দেখলেন কিছু হলো না টাকা পয়সা related video তো skip করে দেখলে seriousness না নিয়ে দেখলে কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি সেই জিনিসটি কিন্তু বুজবেন না তো প্রথম থেকে শেষ অবদি কোনো পাঠ skip না করে দেখলে আমি sure অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবে share রে যে দশ গুনের বেশি return দিচ্ছে কেনো দিচ্ছে কিভাবে সেই share টা আমার মাথায় এলো কি ভাবে আমি চিহ্নত করলাম এই জিনিস গুলোই শেখানোর জন্য কিন্তু আজকের এই video টি আমার নাম প্রসেনজিৎ পল এবং আমার লেখা বই how to avoid loss and earn consistently in the stock market আরতি অথোরের লেখা বই গুলির মধ্যে highest রেটের book এবং যে বইটি কিন্তু english বাংলা হিন্দি মারাঠি সকল ভাষা তেই পাওয়া যাচ্ছে বাংলা book টি যদি আপনি পেতে চান তাহলে amazon india তে গিয়ে search করুন search করলেই কিন্তু আপনি bangali book টা কিনতে পারবেন কিনার সময় খেয়াল করবেন seller name poul ethics এটি দেখে নিলে কিন্তু original এবং latest version টি পেয়ে যাবে তাহলে চলুন শুরু করি আপনারা অনেকেই হয়তো VFS Global এই company টির নাম শুনে থাকবেন Randi এই company টা actually visa processing করে আপনারা যদি কোনো দিন US ঘুরতে যান বা লন্ডন ঘুরতে যান বা অস্ট্রেলিয়া ঘুরতে যান বা অন্যান এই সমস্ত বিদেশ যদি ঘুরতে যান এবং visa করেন তার জন্য tourist সহ বা যদি ছেলে মেয়েদের কে পড়াশোনার জন্য পাঠান যাই হোক এই visa যদি আপনারা করেন তাহলে আপনারা এই VFS Global এই company টির নাম শুনে থাকবেন এটি কলকাতা তেই আপনার acropolis mall এর পাশেই রয়েছে এবং আরো ওখানে মুম্বাই দিল্লি সমস্ত metro city র আসে পাশে রয়েছে এবং এই company র কাজ কি VFS Global এদের সঙ্গে tie up আছে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

তো সেই জিনিস তারা embassy তে পাঠাই এবং সেখান থেকে visa আপনার মানে approve বা reject আপনার কাছে আসে তো এবার দেখুন VFS Global এটা company টাকে খুব ভালো জানি তার কারণ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

মানে এই যে যেহেতু government এর সঙ্গে tie up আছে আজকে আমি যদি চাই বা আপনি চাই অন্য কোনো company যদি চাই এই business করতে পারবে না one and only company VFS Global এই business করছে এদের যে embassy আছে যে selected country embassy সঙ্গে tie up আছে এরা এই কথাটা ওরাও জানে মানে আপনার visa দরকার হলে selected country visa দরকার হলে আপনাকে VFS Global এই যেতে হবে আপনি যদি agent দিয়েও visa করান সেই agent ultimately আপনার documents টা ওই VFS Global এ জমা দেয় এর ফলে দুটো charge এস হয় নেই VFS Global একটা charge এস হচ্ছে visa fees যেটা embassy তে যাই

normal সাধারণ সাধারণ service এর জন্য ভুল ভাল টাকা charge করে মানে পরের আমি যদি বলি যেমন ধরুন ওই খানে আপনি যদি যান গিয়ে দেখবেন একটা print out এর জন্য পার page কুড়ি টাকা charge করে photo তোলার জন্য ধরুন চারটে photo আপনাকে তুলতে হবে একশো ষাট টাকা charge পরবে সমস্ত cash payment হুম তা ধরুন আপনাকে বলি SMS alert এর জন্য দুশো টাকা charge পরবে হ্যাঁ courier charge মানে সমস্ত a to z ওদের যে সমস্ত service আছে

এই আপনি বুজতে পড়েছেন কতটা attractive business ধরেনিন আপনার যাদের দোকান আছে বা আপনি যারা business করেন এমন যদি business হয় যে আপনাকে কোনো advertisement করতে হচ্ছে না কোনো পয়সা খরচা করতে হচ্ছে না customer এমনি বাধ্য হয়ে আপনার কাছে আসছে এবং আপনি যা খুশি তাই charge করে যাচ্ছেন customer বাধ্য সেই charge টা দিতে তো এবার হ্যাঁ এই যে VFS Global কথাটি বললাম এই company টি share market এ listed নেই কেন এটি বললাম গত বছর অগাস্ট দুই হাজার একুশ সালে আমি দেখলাম SMS sender আরেকটি company list হচ্ছে আসছে তার নাম DU digital global তারা কি করে তারা এই VFS Global এর মতোই মানে দুই VFS Global অনেক বড়ো আকারের মানে অনেক বেসিক দেশের সঙ্গে ওদের tie up আছে তো এই DU Digital Global company টি অতো বড়ো না কিন্তু ওদের selected কিছু company যেমন বাংলাদেশ মালয়েশিয়া এই রকম selected কিছু company র সঙ্গে এদের tie up আছে মানে sorry দেশের embassy সঙ্গে tie up আছে মানে আপনি যদি বাংলাদেশের visa করতে যান এই DU Digital Global এরা সব থেকে বেশি বাংলাদেশে visa process করে তেমনি মালয়েশিয়ার visa ও এরা prosse করে আরো একটা জিনিস আমি দেখে ছিলাম VFS Global এর office এ গিয়ে migrate world dot in বলে একটা website আছে ওদের কাজটা কি ওরা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 তারা আপনার জন্য কোন দেশে গিয়ে settle হওয়া better হবে কোন দেশে গিয়ে পড়াশোনা করা better হবে এই service গুলো provide করে তার মানে বুজতেই পারছেন common sense দিয়ে ভেবে দেখুন আজ কাল ভারতের মানে আমাদের দেশের অভিভাবকরাই মানে বাবা মা রা দেখবেন যদি তার ছেলে লন্ডনে পড়াশোনা করে খুব গর্ভ সহকারে করে বলে যে আমার ছেলে লন্ডনে পড়াশোনা করছে হ্যাঁ USA এ পড়াশোনা করছে এটা এটা মানে বিশাল গর্ভের ব্যাপার

এই জিনিসটা দেখে একটা জিনিস তো sure এই যে যে business যারা করছে DU Digital Global এদের business মানে kind of registration proof এবং যত দিন যাবে বার্তেই থাকবে বর্তেই থাকবে বর্তেই থাকবে automatic customer যাচ্ছে customer

ও তাহলে ব্যাপারটা বুজলেন DU Digital Global এই company টির যখন মানে এলো তখন আমি এই company টির business দেখে আমি এইরকম প্রচন্ড attracted হয়ে পড়ি এই কটা কারণের জন্য মানে পুরো পুরি দেখুন common sense investing

আপনারা জানেন এই west bengal এ SSDcamp থেকে শুরু করে এমন জিনিস হয়েছে মানে পয়সাওয়ালা বাবা মা রা হয়তো বা চাইবে যে ছেলে মেয়েদের কে বাইরে পাঠাবো একটা status তো বাড়বে হুম তো demand এর কোনো শেষ নেই মানে customer এমনি আসবে যখনি customer এমনি আসবে সেই business এর কোনো competition নেই তাদের কে কোনো advertisement করতে হচ্ছে না তাই জন্য তারা যা খুশি তাই charge করছে যা খুশি তাই charge করা মানে huge profit huge profit মানে কিন্তু share বাজারে তার প্রভাব পরবে এই যে common sense interest এইটা peter lynch তার বই one up on wall street এই বইতে খুব সুন্দর করে বুঝিয়েছেন এই বইটি obviously peter lynch jio's author এবং তার লেখা বই বইটা আপনি যদি english এ পড়েন obviously একটু রা মানে tough english কঠিন english এ লেখা আছে ভালো জিনিস এটাই যে আমি recently kuku FM যেই platform আগেও একবার বলে ছিলাম সেই platform এই বইটির summary পেয়েছি বইটির summary কিন্তু যথেষ্ট ভালো করে দেওয়া আছে আমি recommended করবো kuku FM কারণ এই kuku FM platform এর চার হাজারেরও বেশি audio book summary নানান রকম language english bengali hindi থেকে শুরু করে আরও regional language এ পেয়ে যাবেন আপনি এই one up on wall street যেই বইটি বললাম এই বইটি কিন্তু kuku FM থেকে পড়তে পড়েন সেই বইটি ছাড়া interlligent investor product প্রচুর finance motivation নিয়েও কিন্তু বই রয়েছে

আমার coupon code p paul fifty এই coupon code টি আপনি যদি apply করেন এই description এ দেওয়া link এ click করে তাহলে কিন্তু আপনি মাত্র একশো নিরানব্বই টাকায় একটা huge মানে audio book এর summary আপনি পেয়ে যাবেন যার মধ্যে finance motivation আছে তার মধ্যে আপনি one up on wall street বইটি কিন্তু পড়তে পারেন তো যাই হোগ আবার আমরা আমাদের topic এ ফিরে আসি তাহলে এই যে DU Digital Global এই company টির সম্বন্ধে আমি যে বললাম এতটাই আমি attracted ছিলাম কিন্তু সেখানে একটি মাত্র problem ছিল এত ভালো business একটা জিনিস মনে রাখবেন যেকোন ওই pandemic ছিল মানে global আহ মানে pandemic এর কারণে দুই হাজার কুড়ি দুই হাজার একুশে global travel বন্ধ হয়ে গেছিলো travel বন্ধ হয়ে যাওয়া মানে visa processing গুলো company কিন্তু revenue almost zero র কাছাকাছি হয়ে যাওয়া তাই তো তো ipa এ যখন আসে অগাস্ট দুই হাজার একুশ সেই সময়ও pandemic এর effect ছিল a fall twenty react financial number company publish করেছিল সেখানে কিন্তু ছিল company টি একটি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 company টি market এ প্রথম listed হয় তো প্রথম market এ listed হবার সময় যেমন বললাম যে সেই সময় কিন্তু company টির loss making ছিল কারণ তার আগের period এ visa processing পুরো বন্দ ছিল কারণ global travel ই বন্ধ ছিল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 তো unfortunately কি হলো এই এই দুই হাজার সেপ্টেম্বর দুই হাজার একুশ অক্টোবর দুই হাজার একুশে আমি invest করলাম না wait করলাম wait করতে গিয়ে কি হলো যখন জানুয়ারি ফেব্রুয়ারি যখন আমি price টি দেখলাম এই দেখো জানুয়ারি ফেব্রুয়ারি তে কিন্তু share টির দাম alredy এর বেশি হয়ে গেল এবার যখন share টির দাম double এর বেশি হয়ে গেল তখন আমি ভাবলাম যে share টার তো দাম double হয়ে গাছে এখন আমি তাহলে না এখন invest করে কি হবে তো এই জো double হয়ে গেল invest আবার করলাম না তার পরে কি হলো দেখুন আজ কে আমি যদি chart টি আবার যদি ছোট করেদি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি price chart দিকে তাকাই এই দেখুন কোথা থেকে কোথায় মানে একবার share টি speed ও হয়ে ছিল তো সেই share টি মানে চোদ্দো পনেরো উনিশ সেই জায়গা থেকে শুরু করে কুড়ি টাকা থেকে শুরু করে কিন্তু share টির দাম অগাস্ট দুই হাজার বাইশে দুশো ষাট টাকা পর্যন্ত চলে গেল তারপরে আবার correction হয়ে সেটি কিন্তু এই একশো আশি আহ এই এর কাছাকাছি আহ আবার চলে এসেছে তার মানে যেই share টির আমি কথা বললাম এত ভালো business বুঝে ছিলাম এত সুন্দর ভাবে point out করতে পেরে ছিলাম সেই share টি তে কিন্তু আমি invest করে উটতে পারি নি এই রকম share এর প্রায় হয় আপনাদের অনেকে নিশ্চই হয়ে থাকবে যে আপনি আমাদের ক্ষেত্রে কি হয় যে আমি একটি share ভালো choose করলাম choose করে in such করছি analysis করছি করতে করতে share এর দাম বেরে গেল তার পর মনে হলো না আর invest করবো না সেখান থেকে বেড়েই গেল বেড়েই গেল আর share এ insist করাই হলোনা এই রকম খুব common ঘটনা হয়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

দশ গুন্ কুড়ি গুন্ তিরিশ গুন্ অবদি return দিয়েছে আপনারা মানে channel এর যারা পুরোনো দর্শক তারা জানেন যে ten crops নিয়ে আমি একটা video করেছি সেই টি দুই হাজার সতেরো থেকে আজ অবদি আমাকে পঞ্চাশ গুনের বেশি return দিয়েছে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 যে share market এ regret এর কোনো chance নেই এই রকম হবেই যে আপনি একটা share দেখছেন কিন্তু share টির দাম এত তারা তারি বেরে গেল invest করে উটতে পারলেন না তাতে কোনো কিছু যাই আসে না এবার সব থেকে গুরুত্ব পূর্ণ ঘোষণা এখন কি এই share টিতে invest করা যেতে পারে এখন যে share টির দাম একশো নব্বই দুশো দুশো এই রকম তাহলে এখন invest করলে কি হতে পারে মনে রাখবেন এই জন্যে আমি বলেছি video skip করে দেখবেন না share market এ আপনার profit হবে না loss হবে তার জন্য কিন্তু company depend করে না তার জন্য maximum কি maximum depend করে আপনি কি দামে share টি কিনছেন আর কি দামে সেই share টি বিক্রি করছেন অনেক বড়ো company এত বড়ো company তো এই ITC share দাদা দুই হাজার পনেরোতে কিনে ছিল পনেরোই কিনে ষোলো সতেরো আঠেরো অবদি ধরে ছিল পনেরো থেকে আঠেরো তে ধরে কিন্তু আঠেরো সালে ও যারা বিক্রি করে ছিল তাদের loss হয়েছে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

তো আজকের দিনে যদি আমি কথা বলি যে আজকে এই company টি DU Digital Global যে company টি valuation মানে pusu কিন্তু একশো উপরে tred করছে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

তা বলে কি যে যখন খুশি invest করলে profit হবে একেবারেই হবে না আমি তো personally এখন যা rate আছে সেই rate এ invest করছি না আমি কি share এ invest করছি কি করছি না কেন invest করছি এই সমস্ত আমার যদি transaction জানতে চান আমাদের small cap এবং micro cap port গুলির service রয়েছে service টার্ভিস টি forty thousand per year যেটি কিন্তু অনেক costly কারণ আমরা সেখানে recommend করি যাদের overall port গুলির valu twenty lakh এর উপরে আছে তাদেরকে invest করার ফলে subscribe করার জন্য কারণ ওই segment টি কিন্তু অনেকটাই risky এবং তা ছাড়া আপনি যদি youtube এ আমাদের free video গুলো follow করেন আপনি দেখবেন আগের বছর lancer container video যখন আমরা public করেছি তার পরথেকেও সেটি দশ গুন্ return দিয়েছে

হ্যা দি বল কেমন আছিস এতদিন পর দেখা সোনা হলো আমিও ভালো হঠাৎ কি করে মনে পড়লো আমায় হ্যা এখন ওখানটা দিয়েই বাড়ি ফিরলাম ও হ্যা রে তাই তো ওই জন্য আমি শিখছিলাম অরে আমি তো বলছি কি আমি computer শিখছিলাম ওখানে ওখানটায় tally tally শিখছিলাম বেশি করে tally tally শিখছিলাম অরে আমি বুজলিতো হ্যা তোর কি মানে tally নিয়ে ছিল না basic নিয়ে প্রথমে

দেখ তালে তো ভালো দেখ আমি যেখান তা শিখছি ঠিক আছে ওটা তো basically tally solution academy ঠিক আছে ওখানে কিন্তু tally টা শেখায় main ঠিক আছে কিন্তু আমি যেটুকু জানি ওখানটায় basic ও শেখায় ঠিক আছে basic টা তো বেশির ভাগ তিন মাসেই হয়ে যায় বুজলি উনাদের ওখান টা তিন মাসেই basic টা টা সব রকমের basic ওরা করে cover দেয় ঠিক আছে এবার রইলো tally tally টা মধ্যে না অনেক গুলো coach আছে এবার সেটা তোর উপরে তুই কোনটা করবি একটা যেমন আছে tally খালি tally আছে একটা tally র সাথে GST আছে একটা tally র সাথে payroll আছে একটা tally র সাথে tally gst payroll ঠিক আছে তিন তে একসাথে আছে হ্যা আরেক তা excel ঠিক আছে advance excel আছে বুজলি তো